হ্যাঁ তুমি কি সত্যিই clearly শুনতে পারছো না হ্যাঁ আমি শুনতে পারছি হ্যাঁ আমি শুনতে পারছি । আজকে আমাদের উম আলোচনা বিষয় হচ্ছে আবহাওয়া তুমি কি আবহাওয়া বলতে কি বোঝায় সেই সম্পর্কে কি জানো উম আমি যতটুকু জানি যে আবহাওয়া হচ্ছে আমাদের আহ আসে পাশে প্রকৃতি আর সম্পর্কে যেমন আমাদের আবহাওয়া হচ্ছে নতিশীতোষ্ণ আহ

উপ মহাদেশে তারপর অন্য অঞ্চলে যারা আছে তারা হচ্ছে কোথাও হচ্ছে শীত প্রধান দেশ আছে কোথায় উষ্ণ প্রধান দেশ আছে এতো টুকু জানি কিন্তু আহ তোমার এই সম্পর্কে আরো কোনো ধারণা আছে আহ হ্যাঁ আবহাওয়া সাধারণত আহ বলতে বোঝাই আমাদের চার পাশে যে স্বাভাবিক আহ অবস্থায় আহ আমাদের চারপাশে বায়ু আদ্রতা বৃষ্টি পাতে পরিমান রোধ কত কি পরিমান থাকে দিনে বেলায় গড়ে সেগুলো সাধনতো বোঝাই আচ্ছা আমি এখানে কি আজানে শব্দ সোনা যাচ্ছে

আচ্ছা ঠিক আছে আমাদের চার পাশে যে সামগ্রিক আবহাওয়া এবং জলবায়ু এই দুটি সাধারণত পৃথক ধারণা জলবায়ু বলতে বোঝায় আমাদের বার্ষিক আবহাওয়া যে অবস্থা প্রতি বছর ব্যাপিক বা প্রতি আহ প্রতি মৌসুমে যে আহ আবহাওয়া যে গড় অবস্থান থাকে তাকে বলা হয় জলবায়ু আর আবহাওয়া হচ্ছে সাময়িক বা প্রত্যেক দিনে বা কম সুময়ে যে আহ আহ যে অবস্থা তাপমাত্রা বা বায়ু আদ্রতা সেই বিষয় গুলোকে সাধনত আবহাওয়া ধরা হয় তুমি কি এই বিষয়ে সম্পর্কে কিছু বলতে পারবে

যে দুটো শব্দ শুনা যাচ্ছে প্রচুর সোনা যায় সেটা হচ্ছে জলবায়ু পরিবর্বতন সেই বিষয়টা আসলে কি আহ জলবায়ু তো আমি একটু আগে বললাম যে আবহাওয়া যে গড় অবস্থান বার্ষিক গড় অবস্থা সেটি সাধারণত জলবায়ু তো জলবায়ু পরিবর্বতন বলতে বোঝাই আমাদের আগে যেমন আবহাওয়া ছিল এখন তেমন আমার দেখিনা কারণ আমাদের আগের বৃষ্টি পাতের পরিমান আহ যে সুময়ে বেশি ছিল এখন তেমন নেই আর পাশা পাশি শীতের যে প্রভাব তা আগে পূর্বে কিন্তু শীত এত বেশি অনুভূতি হতো না বা যে মাসে শীত অনুভূত হতো এখন কিন্তু এই মাস হয় না অন্য পরিবর্তিত হয়ে গিয়েছে পাশাপাশি আমাদের দেশে এখন লবণাক্ত তার পরিমান বেড়ে গিয়েছে

আর পূর্বে আমাদের যে সময় বৃষ্টি পাতে পরিমান যতটুকু ছিল এখন কিন্তু সেই পরিমান বৃষ্টি পাত হচ্ছে না বা আমাদের আহ সময় মতো বৃষ্টি পাত হচ্ছে না অসময়ে বৃষ্টি পাত হচ্ছে অসময়ে শিলা বৃষ্টি হচ্ছে তার ফলে আহ প্রাচীন কালে প্রাচীন কাল থেকে প্রচলিত যে কৃষি ব্যবস্থা অনন্য স্বাভাবিক নিয়মে আহ যে জীবন যাপন সেটি আহ সেটিতে ব্যাঘাত ঘটছে তাই যে আমরা বলতে পারি যে সুন্দর ভাবে জলুবায়ু পরির্বতন হচ্ছে বা আবহাওয়া পরিবতন হচ্ছে তাহলে বলা যায় যে হচ্ছে আবহাওয়া চেনা জানা ধরেন সেটা বদলে যাওয়া হচ্ছে জলবায়ু পরিবর্তন পৃথিবীতে যে গরম হয়ে পড়েছে তার বদলে হচ্ছে আবহাওয়া কোনো দিনই চেনা যানা আচমকা পরিবর্তন হচ্ছে কি মানুষ এর ক্ষেত্রের আমাদের কৃষি ক্ষেত্রের খুব স্বাভাবিক একটা প্রভাব রয়েছে সেই সম্পর্কে তুমি কিছু যান হ্যাঁ আমি যানি আমাদের জলবায়ু বা আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রের সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হচ্ছে আমাদের কৃষি খাদ যে কারণ আমাদের দেশে কিন্তু বেশি ভাগ দেশে দেখা যায় কৃষি খাদ টাই প্রধান থাকে খাদ্য হম খাদ্য সংস্থান করার জন্য খাদ্য হম উৎসাহিত করার জন্য সেই ক্ষেত্রের দেখা যায় যদি আমাদের মৌসুমী মৈসুমির বৃষ্টি পাতের পরিমান আহ ঠিক মতো না হলে বা একসঙ্গে বৃষ্টি পাত অন্য সময় হয় বা অত্যধিক খরা দেখা দেয় বা অত্যধিক শীত দেখা দেয় শীতের মৌসুমে বৃষ্টি হতে তখন কিন্তু দেখা যায় যে আমাদের ফসল নষ্ট হয়ে যায় বা আসলে উৎপাদন করা যায় না পাশা পাশি অনেক সময় দেখা যায় আহ দেখা দেয় তখন কিন্তু আমাদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয় শুধু কৃষি ক্ষেত্রে হয় তা নয় পশু পাখি আহ মাছ চাষ বা সামগ্রিক ক্ষেত্রের দেখা যায় পাশা পাশি মানুষ যখন মানুষের জীবন হানা জীবনে বিপর্ন হয় এখন মানুষে এর মানুষ আহ অধিক মিত্ররহারে কারণে কিন্তু একটু দেশে সামগ্রিক আহ যে ব্যবস্থা পোনা পরিচালনা বা অর্থনৈতিক সেট বিপযস্ত হয় কেননা আমাদের দেশে আহ সাধনতো আহ মানুষ জন দাঁড়ায় প্রত্যেকটি অর্থনৈতিক কাজ পরিচালিত হয় কিন্তু যদি মানুষে আর কর্মফল দেখতে চাই মৃর্তু তাদের স্বাভাবিক আহ জীবন যাপন করতে না পারে তখন কিন্তু তাদের দ্বারা আমরা কিন্তু সর্বোচ্চ উৎপাদন পাবনা আহ এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এর পিছনে মূল কারণটাই সেগুলো কি হতে পারে প্রথমত আমার মনে হয় যে আহ বনজার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আহ পরিবেশ দূষণকারী কার্যকলাপ যে রকম হচ্ছে যেমন কালো ধোঁয়া কারখানা কালো ধোঁয়া এগুলি সবই দেয় তুমি কি জানো তা ছাড়া কোন কারণ জলবায়ু পরিবর্তনের কারণ কি জন্য দায়ী হ্যাঁ আবহাওয়া আবহাওয়া হম আবহাওয়া পরিবর্তনে অন্য কোন কারণ হচ্ছে যে ওজোনকিন্তু উম আমাদের আহ বিশ্ব সোজা থাকা আমরা যে তাপ পায় বা আলো পাই সেটা পরিচিত যা গাছের খাদ্য উৎপাদন করতে সাহায্য করে আমরা কিন্তু আহ খাদ্যের উপর বা গাছের উপর উদ্ভিদের উপর নির্ভরশীল সেক্ষেত্রে বলা যায় যে সূর্যের যে রোশনি তার মধ্যে একটি ক্ষতি করে সেটা হচ্ছে অতি বেগুনি রস্মি এই অতি বেগুনি রশ্মি কিন্তু এই অতি বেগুনে রস্মির যদি আমাদের হম দেহের সঙ্গস্পর্শে তাহলে কিন্তু ক্যান্সার বা অন্যান্য রোগ বেড়ে যায় এই অতি বেগুনি রশ্নির সাথে আমাদের রক্ষা তথ্য ওজোন স্তর

বিভিন্ন দূষণের ফলে আমাদের কিন্তু সেই ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে ফলে অতি বেগুনের রশ্মি হম প্রতিবেগুনে রশ্মি সংস্পর্শে এসে আহ বেশি আসছি এর ফলে কিন্তু আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে পাশাপাশি আমাদের স্বাস্থ্য সাথী বেড়ে যাচ্ছে আবার যে এই আবহাওয়া পরিবর্তন অন্যতম কারণ হচ্ছে আহ তাপমাত্রা বৃদ্ধি আমাদের কিন্তু আহ ওজন স্তর হাঁস পাওয়ার পরিবেশ দূষণ কারণে আহ যে পরিমাণ তাপ আগে বিকৃত হতোপৃথিবী থেকে সেই পরিমাণ তাপ এখন পৃথিবী বিকিরণ করতে পারছেনা বা পৃথিবী থেকে বের করতে পারছে না এর ফলে কিন্তু পৃথিবী যে সামগ্রিক তাপমাত্রা সেটা বৃদ্ধি পারছে এটি আবহাওয়া পরিবর্তন একটি অন্যতম কারণ হিসাবে পরিচিত তুমি কি কিছু কারণ যেন আহ আসলে আমি কারো সম্পর্কে সেই সব সেই গুলো দায়ী আহ জলবায়ু পরিবতনে কিন্তু এইগুলো আর জলবায়ু পরিবতন ঠিক আছে আমরা কি করতে পারি আবহাওয়া পরিবতন হু sorry আমি তোমার কথাটা বুঝ

হম আবহাওয়া পরিবর্তন কিন্তু একটি অন্যতম একটি কারণ হচ্ছে হম গাছ পালা ধ্বংস করা এই গাছ পালা ধ্বংস করা ফলে কিন্তু আমাদের কার্বনডাই অক্সাইড পরিমান বৃদ্ধি পাই এবং অক্সিজেন পরিমান হ্রাস পাই এই কার্বনডাই অক্সাইড কারণে অধিক তাপ মাত্র বৃদ্ধি পারছে তো আমরা সর্ব প্রধান যে কারণ টি এই কারণ টি এই কারণ টি সমাধান করতে হবে ওটাই আমাদের আহ বৃক্ষ রোপনে পরিমান কমাতে হবে এবং বৃক্ষ রোপেন ক্ষেত্রে মানুষ দের উৎসাহিত করতে হবে যাদের সবাই নিজের দের যত সম্ভব উম গাছ লাগানোর ক্ষেত্রে এবং নিজেদের যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্থানের অভাবে গাছ লাগানোর জন্য পর্যাপ্ত মাটি বা পর্যাপ্ত জায়গার অভাবে গাছ লাগানো হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু ছাদ বাগান আহ সম্ভাবনা পরিবর্তন ক্ষেত্র পরিচিত সাত বাগান বা আমাদের যে অধ্যয়ন বারান্দাতে যে পরিমান গাছ হতো বেশি পরিমান গাছ লাগানো হতো ততো কিন্তু অল্প পরিমান হলেও সেই গুলো আমাদের কার্বনডাই অক্সাইড আহ কার্বনডাই অক্সাইড আহ কমাতে সাহায্য করবে এবং অক্সসিজেন পরিমান বাড়াতে সাহায্য করবে জলের গাছ লাগানো কি আবহাওয়া পরিবর্তন আবহাওয়া ঠিক করার ক্ষেত্রে প্রধান বলা যায়

সেই ক্ষেত্র কিন্তু আমরা হচ্ছে গাড়ি উপর নির্ভয় ওটা কমিয়ে সাইকেল বা জনপ্রিয় ব্যবহার বাড়াতে পারি আহ তাছাড়া বাড়িতে গরম বা ঠান্ডা কম ঢুকে সেই ব্যবস্থা নিতে পারি আমরা যেমন আহ বাড়িতে যে গরম কালে গ্রীস্ম কালে যে AC ব্যবহার করি সেটা কিন্তু একটা বাইরে পরিবেশ একটা গরম হাওয়া ছাড়তেছে যা কেন পরিবেশ জন্য ক্ষতি কারক আমাদের সেই আহ AC ব্যবহার কমাতে পারি তাই না এছাড়া যে

উম আবহাওয়া পরিবর্তনে ক্ষেত্রে দেখা যায় উম যে আমাদের আর গাছ লাগানো পরিমান বাড়াতে হবে গাছ বৃক্ষ রোপনে আটকানো জন্য আমাদের প্রধান যে ক্ষেত্রটা সেটি হচ্ছে বা যখন আহ গাছ সাধারনত কাঁটা হয় জমি বাড়াতে পারে বা বাসস্থানে জন্য জমির আহ পরিমান বৃদ্ধি করতে পারি তো এই ক্ষেত্রে আমাদের প্রধান আহ করিনিয় হচ্ছে যে আমাদের আমরা যাতে কম যায়গায় অধিক পরিমান উৎপাদন করতে পারি

আবহাওয়ার অবস্থান এগুলো উন্নতি হবে তুমি কি এই সব দিকে আর কিছু বলতে আহ আসলে আমাদের যে এই করণীয় গুলো মেনে এদেরচলি তাহলে এই যে আমাদের কটি বৃষ্টি হচ্ছে আবহাওয়া তাপমাত্রা দিনদিন বেড়েযাচ্ছে সব গুলো কমেছে আসলে তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে শুধু গরম বাড়ছে তাপমাত্রা বৃদ্ধি পারছে উচ্চতা বেড়ে যায় তারপরে সূর্য্য লবনাক্ত পানি কিনা আমাদের ফসল জমি ধ্বংস করে এই যে সব সমস্যা সব সমস্যা নিভিয়ে আমরা নিজেরা আমাদের যদি সব এজ আমাদের করণীয় অবস্থান করতে পারি তাহলে সবসমস্যা সমাধান হবে জলবায়ু আবহাওয়া পরিবতন হবেনা আমরা আগের অবস্থায় ফিরে যাবো এই খানে আমাদের একটি আহ একটা সুজলা সুফলা আহ শষ্য শ্যামলা দেশ আবার ফিরে পাবো আহ সেই সম্পকে আছে আসলে আমাদের শুধু যে আর আগে অবস্থান এই করণীয় গুলো আছে এই ছাড়া বিজ্ঞানী দেড় বেশি কিছু করিনিয় আছে তাই না আহ এই সম্পর্কের কিছু যেনো বিজ্ঞানী কি কি করতে পারে জলবায়ু সম্পকে নিয়ে সরকারি বিভিন্ন আইন কি ভাবে কাজে লাগতে পারে আবহাওয়া পরিবতনে ক্ষেত্রে উম আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে প্রধান কারণ গুলি সাধারণ বিজ্ঞানীরা বিভিন্ন আবিষ্কার করতে পারে বা বিভিন্ন সমাধান বিশেষ্য সমস্যা সমাধান করে আসতে পারেন তাদের গবেষণার মাধ্যমে পাশাপাশি আর যদি প্রতিটি দেশের সরকার আহ কিছু আইন প্রণয়ন করা যা আবহাওয়া ক্ষেত্রে আবহাওয়া বা পরিবেশ রক্খায় সাহায্য করবে তাহলে আমাদের আবহাওয়া কিন্তু

তো এই ক্ষেত্রে সরকার অবশ্যই প্রথমে কিন্তু আমাদের জনসচেতনতা বাড়াতে হবে সে ক্ষেত্রে সরকার জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ পাশাপাশি যে বিজ্ঞানীদের নতুন গবেষণা পত্র বা নতুন আবিষ্কারের ফলে আমাদের আবহাওয়া কিভাবে আহ আর কি আহ আবহাওয়া কিভাবে আহ ঠিক রাখা যায় বা ধ্বংসের হাত থেকে বাঁচানো যায় পৃথিবী কে সেই বিষয়গুলো কিন্তু আমাদের আমরা ব্যয় করতে পারবো না তো সে সমাধান গুলি আমাদেরকে দিলে আমাদের জলবায়ু আবহাওয়া কোনোটাই পরিবর্তন হবে না তারপরে আমাদের আহ সমাজ অংশ রক্ষা সাহায্য করবে উম তুমি কি আবহাওয়া আহ ও উপাদানগুলি কি জানো না সেই সে সম্পর্কে আমার কোন ধারণা নেই আবহাওয়া উপাদান গুলির মধ্যে কিন্তু দেশের বাইরের আদ্রতা বা তারপর হচ্ছে বায়ু পরিমাণ আরো আছে বাড়িতে বাড়িতে জানে না পরিবেশের তাপমাত্রা পরিবেশে যে মাটি লবণাক্ততা বা বাতাসের উপাদান বা বায়ু বায়ু যে উপাদান কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন অক্সাইড এদের নির্দিষ্ট অনুপাত রয়েছে। এগুলি গুলি যথাযথভাবে বজায় থাকে তাহলে আমরা বলতে পারে আবহাওয়া ঠিক রয়েছে

hello হম তুমি বললে loan নেব কথা বললাম তার পর তোমার মানে খোঁজ খবর কিছু পেলাম না। আরে আর বলিয়না সেই তোমাকে বললাম না যে group loan এর ব্যাপারে আরে সেটা হয়ে গেছে সেই জন্য তোমাকে call করা হয়নি but আমি যে কথা বলে রাখলাম bank এর সঙ্গে তো তার তাহলে কি হবে আরে ওটা কোনো ব্যাপার না আমি তো ওটা দুকান খুলার জন্য নিয়েছিলাম তাহলে আমি একটা farm খুলবো মানে যেটা poultry farm বলে তো loan তা ওটা থেকে নেয়া হবে বুছলা হম poultry farm তুই amount টা কত চাইছিস? দেখো amount তা ওটা হলে হবে পঞ্চাশ থেকে ষাট হাজার কারণ আমার এখানে ধরো ব্যবসার সব টাকা লাগিনি যেটা আমি loan তুলে ছিলাম ওটা ধরো কিছু আছে তারপার ধরো চাষ থেকে ধান বিক্রি করে প্রায় ধরো ওখান থেকে কিছু এসেছে তোমার ওখান থেকে যদি সাত হাজার হয় তাহলে হয়ে যাবে